মানে নিজের শহরে থেকেও মানুষ একদিনের জন্য নিজেকে ভালো রাখার জন্য একটু রিল্যাক্স ফিল করানোর জন্য মানুষ চলে যায় হোটেল -এ হোটেল -এর রুম -এর মধ্যে একটা আলাদাই।

এটা একটা এ.টি.এম. -এর ছবি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া -এর এ.টি.এম. এখন তো মানুষের দৈনন্দিন জীবনে অতি গুরুত্বপূর্ণ একটা জিনিস হয়ে দাঁড়িয়েছে মানে ব্যাংক -এ তো আমরা যাওয়া ছেড়েই দিয়েছি বললে চলে।

খাবার। রেস্টুরেন্টের এর খাবার । এটা নিয়ে আর কিছু বলার নেই। এটা তো মানুষের এখন আ নতুন ট্রেন্ড ।

এটা দেখে মনে হচ্ছে একটা চার্চ -এর ছবি টুয়েন্টি ফিফ্ট ডিসেম্বর সামনেই আসছে তো সেটা দেখে আমাদের চার্চ -এর কথাই মনে পড়ছে।

সালোয়ার তো মেয়েদের জীবনের অতপ্রত ভাবে জড়িয়ে আছে আমরা যতই জিন্স টি শার্ট এগুলো পড়ি বা ফ্যাশন ডিজাইন এর বিভিন্ন কালেকশন পরি--

এটা-- এটা থেকেই এই কপি থেকে ব্লুপ্রিন্ট দেখেই তারা তৈরী করবেন হয়তো আমরা এত সুন্দর একটা বিল্ডিং পাব উপহার।

স্ক্রিনে ছবি দেখে মনে হচ্ছে এটা একটা অ্যা জামা কাপড়ের দোকান।

অ্যা বেতের মোড়া অ্যা জামা কাপড় তোয়ালে সমস্ত কিছুই জিনিস এক টা ছাদের তলায় পাওয়া যায়।

এটা একটা আইসক্রিম -এর ছবি আমি স্ক্রিন -এ দেখতে পাচ্ছি আইসক্রিম সম্পর্কে আর মানে আইসক্রিম প্রত্যেকটা বাচ্চা থেকে বড় বয়স্ক সবারই জন্য জিভে জল আনা একটা জিনিস ।

আ এইটা একটা স্ক্রিন -এ যে ছবি আসছে এটা একটা গ্রাম্য পরিবেশের ছবি । আমি ঘুরতে গেছিলাম। একটা গ্রামের ভেতরে একবার--